ইস্টেজের উপরে অনেকগুলা লোক দেখা যাচ্ছে।

একটি ইস্টিলের সারা দেখা যাচ্ছে।

সেলুনের বিতরে কয়েকটি চেয়ার রাখা রয়েসে ।

এই সবির মইধ্যে একটি জিম সেন্টার দেখা যাচ্চে ।

বাহিরে কয়েকটি পোস্টার লাগানো রয়েছে।

কয়েকজন লোক পাথর নিয়ে যাচচিলো।

ঘরের দরজায় গ্লাস লাগানো রয়েসে।

সামনে একটি গার্ড ওয়াল দেখা যাচ্চে ।